এখানে একটি জলাশয় রয়েছে। চারিপাশে মাঠ রয়েছে। গাছপালা রয়েছে একটি বাঁশ টানানো আছে। বাঁশের উপর দিয়ে একটি তার গেছে এবং চারপাশটা খুবই সু -উন্দর প্রকৃতি রয়েছে ।

অনেকগুলি ফলের দোকান দেখা যাচ্ছে এবং ফ--অনেক ধরনের ফল রয়েছে এবং অনেকগুলো লাইট ধরছে এখানে সামনে রাস্তা রয়েছে চেয়ার রয়েছে আরেকটি বড় পোস্টার টানানো রয়েছে আর চারপাশে অনেক গাছ রয়েছে।